নমস্কার লিব্রিঅফিস রাইটার টিউটোরিয়াল এ স্বাগত একটি নথি সম্পাদনা করার সময় পরিবর্তনগুলি নজর রাখা
আমরা একটি বিদ্যমান ডকুমেন্ট খুলে পর্যালোচনা করব কিভাবে রেকর্ড চেঞ্জেস বিকল্প ব্যবহার করে একটি নথি পীর রিভিউ এবং সম্পাদনা করা যায়
এই বিশেষ বৈশিষ্ট্য ব্যবহার করে একজন সমালোচক নথির সম্পর্কে মন্তব্য করতে পারেন লেখা যোগবা মুছে দিতে পারেন বা বিদ্যমান লেখা পরিবর্তন করতে পারেন এবং এগুলি সবই ওই একই লেখাতে স্পষ্ট দৃশ্যমান হয়
এই পরিবর্তনগুলি লেখক সহজেই দেখতে সেগুলি গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারেন
এইভাবেই পরিবর্তনগুলি আবার পুরো নিজে করার বদলে সমালোচকদের দ্বারা করা মন্তব্য খুব সহজেই নথিতে অন্তর্ভুক্ত করা যায়
ফাইল সংরক্ষণ করার সময় মন্তব্যগুলি অন্তর্ভুক্ত হয়
এখানে আমরা একটি অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স 1004 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 334 ব্যবহার করছি
এই টিউটোরিয়াল এ আমি আমার সিস্টেম এ সংরক্ষিত করা কিছু নথি ব্যবহার করব
seven reasons to এডপ্ট FOSSodt government support for foss in indiaওডিটি রাইটার শুরু করার জন্য ক্লিক করুন অ্যাপ্লিকেশনস অফিস লিব্রিঅফিস রাইটের
seven reasons to adopt fossওডিটি খুলুন
রেকর্ড চেঞ্জেস বিকল্পটি চালু করার জন্য ক্লিক করুন → এডিট → চেঞ্জেস এবং রেকর্ড বিকল্পটিতে টিক দিন
শো বিকল্পটিতেও টিক করা উচিত
এরফলে যেকোনো পরবর্তী সম্পাদনা আলাদাভাবে নথিভুক্ত হবে
এই নথিতে একটি দ্বিতীয় পয়েন্ট যোগ করা যাক
দ্বিতীয় পয়েন্ট এ যাওয়া যাক এবং লেখা যাক Linux আইএস a ভাইরাস রেসিস্টেন্ট অপারেটিং সিস্টেম সিন্স ইচ উসের হাস a ডিস্টিংক্ট দাতা স্পেস এন্ড ক্যানট ডাইরেক্টলি অ্যাকসেস থে প্রোগ্রাম ফাইলস এন্টার টিপুন যাতে বর্তমান দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট এ পরিণত হয়
লক্ষ্য করুন পাঠ্য ইনপুট এ একটি নতুন রং এসে গেছে
এই লেখার উপরে মাউস রাখুন দেখুন একটি বার্তা প্রদর্শিত হচ্ছে ইনসার্টেড Ranjani তারপর সন্নিবেশ এর সময় ও তারিখ দেখা যাচ্ছে
সুতরাং কোন ব্যক্তি এই মন্তব্য করেছেন তা নথিতে চিহ্নিত করা যাচ্ছে
প্রথম লাইনে অ্যাভালেবল বানানটি ঠিক করুন আপনি সংশোধনটি দেখতে পাচ্ছেন
প্রথম পয়েন্টটি মুছে দিন ইত ক্যান বে ইনস্টলড ওন এএলএল কম্পিউটারসহ উইথআউট রেস্ট্রিকশন ওর নিডিং টো পায় লাইসেন্স ফিস টো ভেন্ডরস
মনে রাখবেন এই মুছে দেবার মানে আসলে লাইনটি মুছে ফেলা নয় বরং এই লাইনটি মুছে ফেলার জন্য প্রস্তাবিত হিসাবে চিহ্নিত হয়
এটির উপর কার্সার রাখুন
আপনি একটি বার্তা দেখতে পাচ্ছেন ডিলিটেড Ranjani এবং মুছে ফেলার সময় ও তারিখ দেখা যাচ্ছে
এই পদ্ধতিতে একটি নথিতে লেখা যোগ মুছে ফেলা বা বর্তমান লেখা পরিবর্তন করে নথি টিকে বদলানো যায়
একাধিক ব্যক্তি একই নথি সম্পাদনা করতে পারেন
প্রত্যেক সমালোচকের সম্পাদনা আলাদা করে বোঝার সুবিধার জন্য লো রাইটার এ প্রত্যেকের কাজ আলাদা রং এ প্রদর্শিত হয়
এছাড়াও সম্পাদিত টেক্সট এর উপরে মাউস রাখলে সমালোচক এর নাম প্রদর্শিত হয়
আমি একটি নথি খুলে এটি প্রদর্শন করব
এই নথিটি ইতিমধ্যেই আমার সহকর্মী গুরুর দ্বারা সম্পাদনা করা হয়ে গেছে
একটি টেক্সট ফাইল নথি খুলুন government support for foss in indiaওডিটি
দেখা যাচ্ছে এই নথিতে বেশ কিছু সংযোজন ও মুছে ফেলা হয়ে গেছে
এই লেখার উপরে মাউস রাখলে এই বার্তা দেখা যাচ্ছে যে গুরু এই সংযোজন ও মুছে ফেলার কাজ করেছেন
নীচে একটি পয়েন্ট যোগ করা যাক সিডিএসি নিক nrc ফস আরে ইন্সটিটিউশনসহ ওএফ গভর্নমেন্ট ওএফ ইন্দিয়া ভিচ ডেভেলপ এন্ড প্রমতে ফস
আমরা দেখতে পাচ্ছি এই সন্নিবেশ এর রং গুরুর দ্বারা করা সম্পাদনাগুলির রং থেকে আলাদা
এই সন্নিবেশ উপরে মাউস রাখলে বার্তা দেয় Inserted রঞ্জনী
তাই লেখকের কাছে নথি ফেরত যাবার আগে একাধিক ব্যক্তি একই নথি সম্পাদনা করতে পারেন
নথি সংরক্ষণ না করে বন্ধ করুন
আমরা এখন প্রদর্শন করব কিভাবে লেখক সমালোচকরা যা যা পরিবর্তনগুলি করেছেন তা গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারেন
ওই একই ডকুমেন্ট government support for foss in indiaওডিটি তে ধরুন আমি লেখক এবং আমি গুরুর করা সম্পাদনাগুলি হয় গ্রহণ বা নয় ত বা প্রত্যাখ্যান করব
২ নম্বর পয়েন্ট এ যান এবং মুছে দেওয়া লেখা রিজনস এর উপর ডান ক্লিক করুন এবং নির্বাচন করুন অ্যাকসেপ্ট চেঞ্জ
দেখুন লেখাটি মুছে গেছে এই পরিবর্তনটি ই সমালোচক প্রস্তাব করেছিলেন
সন্নিবেশ করা লেখা নিডস এর উপর ডান ক্লিক করুন এবং অ্যাকসেপ্ট চেঞ্জ নির্বাচন করুন
দেখুন লেখাটি বাকিগুলোর মত রং এ হয়ে গেছে এই পরিবর্তন সমালোচক প্রস্তাব করেছিলেন
এই ভাবে সমালোচকদের দ্বারা প্রস্তাবিত পরিবর্তন লেখা যোগ করা এবং মুছে দেওয়া উভয়ই লেখক গ্রহণ করতে পারেন
এক নম্বর পয়েন্ট এ যান এবং মুছে দেওয়া লেখা এর উপর ডান ক্লিক করুন থে ওপেনঅফিস ডকুমেন্ট স্ট্যান্ডার্ড হাস বীন নোটিফাইড আন্ডার থিস পলিসি এবং নির্বাচন করুন রিজেক্ট চেঞ্জ
এটি লেখাটিকে স্বাভাবিক করে দেয় অর্থাত্ সমালোচক মুছে দেওয়ার পরামর্শটি লেখক বাতিল করে দিয়েছেন
পঞ্চম পয়েন্ট এ যান এবং গভর্নমেন্ট স্কুলস আইএন ঠেসে স্টেটস এন্ড আইএন ওরিসা কর্ণাটক এন্ড তামিল নাদু লার্ন লিনাক্স লেখাটির ওপর ডান ক্লিক করুন এবং নির্বাচন করুন রিজেক্ট চেঞ্জ
এরফলে সমালোচক দ্বারা সন্নিবেশিত লেখাটি মুছে যাবে
এই ভাবে প্রতিটি যোগ করার বা মুছে ফেলার পরামর্শ লেখক গ্রহণ বা প্রত্যাখান করতে পারেন
অবশেষে পরিবর্তনগুলি গ্রহণ বা বাতিল করার পর ক্লিক করুন এডিটgtgt চেঞ্জেস পরিবর্তন এবং রেকর্ড ও শো বিকল্পদুটির টিকচিহ্ন তুলে দিন
এই টিকচিহ্নগুলি তুলে দেবার পর আর কোন সম্পাদনা আলাদাভাবে চিহ্নিত করা যায় না
সমালোচক দ্বারা প্রদত্ত সব মন্তব্য গ্রহণ বা বাতিল করার পর পরিবর্তিত ফাইলটিকে সংরক্ষণ করতে ভুলবেন না
এখন আমরা এই টিউটোরিয়াল এর শেষে এসেছি
অবশেষে একটি অনুশীলনী রয়েছে
একটি নথি খুলুন এবং রেকর্ড চেঞ্জেস মোডে ভুল বানান সংশোধন করুন
ইতিমধ্যেই আমি অনুশীলনীটি করে রেখেছি
নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
আপনার যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে আপনি ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন
কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
স্পোকেন্ টিউটোরিয়াল্ তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ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
স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো রাধা এই টিউটোরিয়াল টি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ